আমরা normal বাসেই যাবো। ঐ যদি মনে করো যে AC বাসে যাবো AC বাসে ও চাপা হইনি হ্যাঁ, double ভাড়া আবার। এটা হচ্ছে সেই রাস্তায় বাসে করে যাবো উম নামবো নেমে তেমে একটু ঘোরাঘুরি করবো বিকেলে একটু নিয়ে ঘুরবা দিয়ে তার পরের দিন, তার পরের দিন

পার্কে একবার তো গিয়েছিলাম কি সুন্দর দেখতে সেই গঙ্গার ধারে আহ কি একটা পাতাল রেলে ছড়েছ, পাতাল রেলে পাতাল রেলে, পাতাল রেলে চড়াবো। দেখবে মাটির তোলা দিয়ে চেপে ছিলাম, চেপে ছিলাম পাতাল রেল, ট্রামের টায় চাপিনি।

টিকিট আছে, টিকিটে করে যে check দিয়ে আবার ইয়ে করলাম তারপর এলো বললো চলো ওখানে পাপাই ও খুব ভালোবাসতো তো

আবার কিছুক্ষন পর আলো জ্বললো, হম সেই, আমিতো অনেকবারই চেপেছি উম আমি একবার চেপেছিলাম আমার খেয়াল ছিলোনা

আমি যখন হোস্টেলে থাকতাম তখন কলকাতায় আসতে হতো তখন পাতাল রেলে চড়েছি অনেকবার। মাটির তলা দিয়ে তখন অনেক বড় বড় খাল করতো যখন পাতাল রেল তৈরি হয় সেটাও দেখেছি নিচে, মাটির তলাতে যখন সুড়ঙ্গগুলো তৈরি হয় তলাতে অনেক বড় বড় মেশিন দিয়ে কাজ করতো কত বুদ্ধি করে বার করে কত উম কত নিচে তৈরী হয় পাতাল রেলে চাপবো পাতাল রেলে ঐ যে gate টা, gate আছে তো পাতালরেলের। হ্যা, ঠিক

হ্যা, নিজে থেকে খুলে যাবে, টিকিটটা দেখাবে নিজে নিজেই খুলে যাবে।

ব্রিজের ওপর দিয়ে মাসির বাড়ির অনেক দূর থেকে এখন তো নিউ টাউনে ট্রেন হয়ে গেছে না। সেই বড় একটা কি আছে না খুব সুন্দর দেখতে লাগে ওটা

হ্যাঁ একটা ইয়ে করেছে একটা restaurant করেছে

ওটা ঐ সোনার বাংলা restaurant

তখন একবার দেখব ঢু ঢুকে ওখানে মনে হয় নামতে হবে আবার, বা মাছের ভেড়ি আছে আইলেও হয় একবার

হ্যাঁ, চিড়িয়াখানা বাবু দেখব দেখব করছে

দু দুচারটে জিনিস কিনতে হবে আর চিড়িয়াখানায় দেখা হবে খুবই মজা হবে, বাবুও দেখবে। হাতিকটা দেখার খুব ইচ্ছে আছে ওর হম উম চিড়িয়াখানা ঢুকলে বোধহয় অনেক সময় লাগবে, একদিন চিড়িয়াখানাতেই সময় কেটে যাবে।

হ্যাঁ, একদিন একদিন চিড়িয়াখানা চিড়িয়াখানা ঘুরবো, eco park ঘুরবো আর এক চার পাঁচ দিন থাকতে হবে উম

অনেকগুলো টাকা জোগাড় করতে হবে হ্যা হম অনেক কিছু জিনিসই কিনতে হবে, আমার ও অনেক কিছু জিনিস কিনতে হবে

ওখানে, ওখান থেকে ইয়ে কলকাতা থেকে আবার পুরির বাস ছাড়ে তোমাকে দেখবে যখন ধর্মতলা নামবো তখন দেখাবো কোনখান থেকে পুরী, নেপাল

হ্যা আমাদের ওদিক থেকে সব কাজে ফাজে যাই তো সব বলে শিলিগুড়ি যাই তারপর ওদিকে সব মালদার ওই দিকে

ইয়ে তো অনেককটা luggage হবে বাবুকে একটা ছোট্ট ভাবে ব্যাগ দিয়ে দেবো বাবু পিঠে নিয়ে নেবে। ইস্কুলে স্কুলে ভর্তি করতে হবে বা ওখানেও জিনিস গুলো কিনে নেবো পেন্সিল বক্স, বোতল উম বোতল, বোতল কিনতে হবে জল, জল ঠান্ডা রাখা বোতল কিনবো একটা জলটা ঠান্ডা থাকবে। হম আর একটা ছোট্ট করে বোতল কিনবো সেটাতে glucon d দিতে হবে। হুম, এগুলো সবই লিখতে হবে কি কিনবো আমরা আমার ও, আমার ও শীতকালে পাজামাটা ছিঁড়ে গেছে ওটা কিনতে হবে নষ্ট হয়ে গেছে হ্যাঁ গেঞ্জি দুটো কিনতে হবে দোকান পরে যাওয়ার জন্যে হম

এই যে তুমি মুখে না বললে হবেনা। আমি তো বলছি তাহলে ওরা ও এরকম বলবে সাজগোজের জিনিসও সব পাওয়া যায় সবই পাওয়া যাবে। ওখানে একটা পাপড়ি চাট পাওয়া যায় মানে যদি হাতিবাগানে একটা মোড় থাকে একটা স্কুল আছে ইস্কুলের একটা একবার খেয়েছিলাম। খুব সুন্দর ফুচকা

ফুচকা ফুচকা ফুচকা এইখানে তো একটা লোক বসে ফুচকা কিন্তু কলকাতা বর্ধমানে জেরকম আমি ফুছকা খেয়েছি, এখানে কলকাতার ফুচকা ওইটুকু ফুচকা কলকাতায় অতো ভালো হয়না। না ওখানে ফুচকা, ভেলপুরি খাবে নাকি ভেলপুরি পাওয়া যায়, ভেলপুরি কি জিনিস জানো? ভেলপুরি হচ্ছে যে মুড়ি, চাটনি এরকম বিভিন্ন রকম দিয়ে মাখা হয়, চাটনি দিয়ে, চানাচুর দিয়ে। দোকানটা দেখতেই লোভ লেগে যাবে, জিভ দিয়ে জল পরে যাবে ভেলপুরি এরকম ভাবে সব দিয়ে তুমি তো খাওনি ভেলপুরি কোনোদিন না।

হ্যাঁ ওতে ভে ভেলপুরি টা আলাদা, ভেলপুরি টা অন্য রকম ভেলপুরি টা হয় stall এর মতো এরকম সেই জেরকম stall হয় stall এর মতো দিয়ে ওপর দিকটা কাঠের ওপর দিকটা কাঠের ইয়ে করা থাকে মানে সামনে দিকে মুড়ি টা প্রথমে দিকে থাকে আর হ্যাঁ, ভেলপুরি টা মুড়ি দিয়েই করে মানে তে যেটা মশলা মুড়ি যেটা বলি আমরা ওটাই বিভিন্ন রকম রকম জিনিস দিয়ে ঝালমুড়ি ঐ তো even ওরা তো ইয়ে দেয় ঐ কাগজটা কে মুরিয়ে দেয় সেই টান যেমন দেয়, টানের মতো মুরিয়ে দেয় চল্লিশ টাকা করে নেয় মুড়ি দেওয়ার মতো চল্লিশ টাকা এতো একবার খেলে মনে হবে যে খাই, যা খাবে না আবার ইয়ে দেয় ঐখান থেকে রোলের দোকান আছে আমি আর বাবা একদিন গিয়ে খেয়েছিলাম গিয়ে খাওয়াবে দেখবে অইরকম রোল কোথাও খাওনি। দিতে মনে হবে, দেখে মনে হবে তোমার এই বড় বড় রোল সেই মনে হয় জদি একটা খেলেই মনে হচ্ছে আর সারাদিন কিছু খাবনা। হুম আসতে আসতে

হম airtel app থেকে down দিয়ে গেলে তবে বোঝা যায় না এমনি তো recharge শেষ হয়ে গেলে message ঢোকে এত recharge করুন এত তে এত দেবে ওখানে থেকেই দেখেছিলাম আমি ও হতে পারে paytm

জিজ্ঞাসা করে দেখিস তো কেমন চলে ওতো ওদের কথা হয়না। হা তাহলে লাভের ব্যাপারটা বলছিলো। ওর দাদা একটা ভিসা চেঞ্জিং জিতের একটা trailer একটা গান ছেড়ে ছিল সেটা হিন্দিতে সেটা আমাকে whatsapp youtube থেকে share করেছিল সেটা তে আমি love দিয়েছিলাম ও সেইটা মনে দেখে ভেবেছে তুমি love পাঠিয়েছো শুধু love টা দেখেছে কার chat এ ছিল সেটা দেখেনি

সেটা last এ দেখছে phone চাইতেই চুপচাপ দিয়েছিলিস। প্রথম দিন আমি ঘুরতে গেলাম আমার হাত থেকেই দেখেছে আর এমনি phone টোন check করেনা? হা check করবে না ঘরে phone ঘাটলেই ঘর থেকে যেকোন কিছু নিতে এলে নিতে এসে আমার phone এর দিকে তাকিয়ে চলে যায়। phone দরজার কোন থেকে উঁকি মারে phone এ কি করছি না করছি পরে আমার আমি সব দেখতে পাই আমি ঘর ছোট থেকে আমি জানি কোথ থেকে কি দেখা যায় না দেখা যায়। ঐ দেখলে সেসব তো আমারও চোখে পড়ে। না এমনি তোর Phone নিয়ে Check করেনা আগে যেমন করতো দাঁড়া এবার শবে তো দু দিন হয়েছে এসেছে Check করবে সবে দুদিন এসেই এসেই কাল থেকে কান্নাকাটি আরম্ভ হয়েছে কাল দুপুর থেকে একদিন কি ফুল Rest এ ছিলো?

তো ওর মা আজকে এসে বলছে উম যে ও সেখানে গেছে মানে চলে আসবে বলে কি করতে গেছে তা কে জানে। মন এখানে পড়ে আছে।

ওর মা আবার কি বলছে ওর মা বলছে উচ্চ মাধ্যমিক মেয়েদের পরীক্ষা পরিক্ষার সময় Function টা করতে হলো আর আমরা মনে করলে এই Function টা বন্ধ করে দিতে পারতুম। ঠিক আছে? এখন এইসব কথা বলছে। বাড়ি ভরা অনুষ্ঠান খারাপ ব্যাপার সেই জন্যেই কিছু আর বলিনি আমি তো Function এ বেরোবো বলে জামা Pant পড়ছি মাথা টা আজকাল গরম হয়ে গেছে এইসবে যে কথা ধরলেই ঝগড়া সোমবার Last পরীক্ষা ছিলোনা ওই জন্যে কথা ধরলেই ঝগড়া তাই লতা কে বলেছি বারোটা বাজলে Function বন্ধ করে দিবি তো ওর মেয়ে তো তাহলে Function না দেখতে গিয়ে ঘরে বসে পারতে পারতো তো ওর মা তো ওকে বলেছিলো যে তুই এখানে পড়তে আসবি তুই ওখানে গিয়ে দেখ তো ওর তো নিজের মা কে বলছে যে আগে Function দেখবো তারপরে রাত্তিরে পড়বো ঘরে Function হবে দেখবোনি আমিও হালকা করে রাত্তিরে বেরোলো হ্যা তো আমি ঘর থেকে জামা Pant টা পরে Function দেখতে বেরোচ্ছি রাত্রে বেলা নাইমকে হালকা করে ছেড়ে দিলুম। খালি সমাজের মত পরিক্ষা বারবার দিলে দিবি একবার। ও বললে হবে একটু টুকুস করে ছেড়ে দিয়ে চলে এলুম। পরিক্ষা আসছে ওর

কালকে এত রাগ ধরে গাছে আমার এই নাকি হরি কে বলেছি লাস্টের যে লেডি ফিঙ্গার এ উঠেছিল আমি তার থেকে Number চাইছি কিরম রাগ ধরে সেখান থেকে বাড়ি গেলুম দুপুর বেলা

সে তুই তোকে আমি তোকে বলছিলুমনি যে আমরা আসতেই আহ Seasonal সময় শেষ করতে হবেনা তো আমি যদি ঝগড়া করছিলাম তুই আমায় টেনে টেনে সরিয়ে দিলি আমি Number চাইতে যাচ্ছিলাম হরি কে নাকি বলছি মেয়েটার Number টা দেতো হরি নাকি আমাকে বলছে Number হবেনা তাহলে কিরাম আমার মাথা টা গরম হয়ে যায় হুম Hello

চুপ করে আছো তুমি তো চুপ করে আছো

আমাকে শোনাচ্ছিলে আমি শুনছিলাম তার পর চুপ করে গেলি শুনিসনি কি করতে গেছি

কুড়ি তারিক থেকে Class হচ্ছে আমরা কেউ কিচ্ছু জানিইনা কবে থেকে যাবে? আজকে Class ছিল এর পর পরশুদিনকে আছে। ওই সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে ওই একটাই Class

সপ্তায় দুদিন

তিন দিন কি না দুদিন আছে সাড়ে এগারোটা থেকে দেড়টা অব্দি আর সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে অব্দি আর বৃহস্পতি বার তা আছেই

হম তিনদিনই যাবে ভাবছি তিনদিন যাবো একটা বা দুটো Class করবো ওই দুটো করে গাজা আছে একটু পরে একটু পরে খাবো তাহলে দাঁড়া আরে দুটো করে করলেই অস্থির। কী

এই টা আমাদের করে দিলে আমাদের সপ্তায় দুটোকেই তিনটে ক্লাস থাকতো তিনদিনে এখন এগুলো কিছু জানিনা হম পরশুদিন কে যাবো ভাবছি বৃহস্পতিবার

পৌনে তিনটে থেকে বেরোবো দুপুর বেলা এই রোদে

এটা না করলে আর একটা আছে সাড়ে বারোটা থেকে সেটা তেও তো পৌনে বারোটা থেকে বেরোতে হবে সেটা হয়ে বড় এই দুপরে রোদে পৌনে দুটো সময় পৌনে তিনটে সময় বেরিয়ে মানে পড়শুদিনকে শুধু ওটা করো বাকি গুলো শুধু পৌনে বারোটায় সময় চলে যাবো সাড়ে বারোটার Class টা করবো চলে এসব তখন আর তিনটের Class টা করবোনা একই Subject দিনে দুটো Class করে কি করবো বেকার হম এখন ঠিক করে Class শুরু হয়নি আর যেটার জন্যে College এ যেতে হবে সেটা বলছিলে ওটা যেতে হবেনা

ওটা বলেছিলো যাদের Registration নেয়া হয়নি তাদের যেতে হবে আর একটা বলেছিলো যাদের Registration এ নাম বাবার নাম ভূল আছে তাদের যেতে হবে আমাদের Registration নেয়াও হয়েগেছে আর নাম ও ঠিকাছে তাহলে বলছি তোর কি PAN card আছে? ওই তোর আহ আধার card এর পরে PAN card করিয়েছিস? PAN card এর সাথে আধার card link করতে হচ্ছে হাজার টাকা করে। করতে হবেই। যদি তোর ওটা PAN আধার card দিয়ে করেছিলিস তো ওটা তাহলে মনে হয় link হয়ে আছে তোকে আর করতে হবে না। ভাগ্যিস আমি এই ক কিছুদিন আগে একজনের কাছে থেকে PAN card টা করিয়েছিলাম আমার আবার হাজার টাকা খরচা হতো পকাৎ করে কিরম করেছিলিস তুই বিনা খরচায়

আধার card এর fingerprint তা ঠিক করাতে হবে আমার ছোটবেলার fingerprint সেটা এখন আর নিচ্ছে না যা চারশো টাকা হয়ে কয়টাকা খরচা অতো কেন? কোথায়? চল তুই যাবি তাহলে আমার তো biometric update করানোর জন্যে একশো করে নিল। অরে রিন্টু বলছিলো চারশো টাকা খরচা।

হম রোজ শালা খরচা বেশি নিয়ে নেবে।